একটি মোটরসাইকেল এক-টি দাঁড়িয়ে আছে খুব সুন্দর ভাবে দেখতে পাওয়া যাচ্ছে কোন অসুবিধা নেই সবই দেখতে পাওয়া যাচ্ছে আকাশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে সব পরিষ্কার একেবারে মধুর মতো।

খুব সুন্দর একটি দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে একটি বড়ো পাকার ঘর দেখতে পাওয়া যাচ্ছে একজন কালো ঘোমটা দিয়ে উঠে চলে যাচ্ছে-এ তার হাতে একজন সন্তান আছে।